ঘরটির ভেতরে এককোনে একটি কালো রঙের চেয়ার দেখতে পাওয়া যাচ্ছে।

প্রত্যেকটি মাছের অনেকগুলি ছোটো ছোটো পা দেখা যাচ্ছে।

তিন নাম্বার তাকটিতে অনেকগুলি সুথল ও সেভলনের বোতল দেখা যাচ্ছে।

ভেতর কিছু কাঠের ব্রেঞ্চ দেখা যাচ্ছে।

গাছটির ডানদিকে একটি দোকান রয়েছে যাতে কৈলাস হেলথ লেখা রয়েছে।

ক্ষেতের মধ্যে কিছু ছোট ছোট চারা গাছ বোনা রয়েছে।

ছবিতে দেখানো গেট -টি সাদা কালো রং করা রয়েছে।

নৌকোগুলির কাছে তিনটি লোককে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

রাস্তাটির পাশে একটি বাইক ও দুটি সাইকেল দাঁড় করানো রয়েছে।